সৌরভ? হম বলো ভাই কেমন আছো?

এই মোটামুটি রয়েছে এখন ঠান্ডাটা একটু কম বেশি হচ্ছে আর তারপর বলো তোমার ওদিকের,

তাই ব্যাপার ইয়ে হয়ে গেছে যাই হোক, কিছুই সেরকম কিছু না সরস্বতী পূজা এই কয়েক সপ্তাহ আর বাকি দু সপ্তাহ ঠিক না দশ দিন মতো বাকি তো এটার ব্যাপারটা হচ্ছে একটা ওটা নিয়েই আমাদের, পাড়ার দিকে একটা area মানে একটা পরিকল্পনা হচ্ছে মানে পাড়ার club থেকে যে দুর্গা পুষো বা কালি পূজো যেরকম আড়ম্বরে করা হয় সরস্বতী পূজো কেও একটু ওরকম ভাবে একটু আড়ম্বর নিয়ে একটু theme জিজ্ঞেস করছে যেমন ওই যে একটু বইপত্র নিয়ে একটুখানি ভাবা রয়েছে এখনও সেটা উত্থান হয়নি কিন্তু বই পত্র নিয়ে বিদ্যার দেবীকে বিদ্যা দিয়েই আহ পরিবেষ্টিত করে তার প্যান্ডেল হবে এইরকম একটা পরিকল্পনা হয়েছে না ভাবনা টা তো ভালো but একটা জিনিস জানতে চাইবো budget এতো কোথায় পেলে?

এটা ভালো হ্যাঁ ব্যাপার হচ্ছে এটা দেখো সত্যি কথা বলতে দুটো কথা বলবো fast হচ্ছে যে এই যে এটার budget এর কথা যদি বলো একটা হচ্ছে পাড়ার club এর যে আমাদের এখন বর্তমান যে সরকার থেকে যে একটা বড় help তুমি জানো হয়তো government থেকে state থেকে একটা help করা হয় club কে, তো সেইটার কিছু fund রাখা হয়েছিলো আমাদের সেটা সরকারি সর্বসম্মতি ক্লাব এর সব সদস্যদের আহ মানে সবাই আহ একসাথে সব মতামত মিলিয়েই ঠিক করা হয়েছিলো যে কিছু fund রাখা হবে কারন সরস্বতী পুজোটা কে নিয়ে একটু ভাবা হয়েছিলো প্রথম থেকেই এমন হঠাৎ করে সরস্বতী পূজো টাকে একটু বেশি ভালো করে পাড়াকে কারন দুর্গা পুজোর আহ পর আহ এতো বড় একটা গপ্প যেটা সরস্বতী পূজো হচ্ছে মোটামুটি বছরের শেষ পূজো এরপরে আবার সেই তুমি এর মধ্যে কিচ্ছু নেই আবার সেই আগস্ট সেপ্টেম্বর এ আহ তো ভাবা অনুযায়ী তখন মানে মহামারি অসুখ বিসুখ মানুষ মানে ঘর মুখো একদম এরকম সমাজের মুখে আর থাকেনা তো এটা নিয়ে আমাদের একটা earn হয়েছিলো যে আমরা সরস্বতী পুজোটা last পুজো বছরের প্রথম, তো এটাকে নিয়ে আমরা কিছু ইয়ে করি, ভাবি তো তাইজন্যই তখন থেকে last টাণ্ড ইয়ে হয়েছিলো লোকাল councilor এর থেকে কিছু সাহায্য চাওয়া হয়েছে তিনিও সাহায্য করবেন plus বাড়ি বাড়ি চাঁদা একটু বেশি যাদের সামর্থ্য রয়েছে তারা একটু বেশি করে, দিচ্ছে দুর্গা পুজোর মতই এই আরকি আচ্ছা মানে ultimate বলতে চাইছো সবকিছু plan হয়ে গেছে ready হয়ে গেছে just এটাকে এবার আহ করার পালা আর শুধু দেখার

এবার একটু budget এর সাথে মিল খাইয়ে দেখতে হবে যে এবার খাওয়া দাওয়ানোর ব্যাপার আছে খরচাপাতি কারন গোটা পাড়ার পাড়ার এরিয়া র সবাইকে খিচুড়ি ভোগ বা ইয়ে হোক জানোই সরস্বতী পুজো মানে শুধুমাত্র মানে ঘোরা ফেরা আমাদের মানে বাগদেবীর আরাধনা আর ঘোরাফেরা না আহ বান্ধবী বন্ধুর সাথে আর তার সাথে এটাও রয়েছে খিচুড়ি fried rice আলুর দম এগুলো রাত্রেবেলা একটা picnic এর সিরাজি ও থাকে তো ওইটারও একটা ব্যবস্থা ওই দিকেও একটু budget টা দেখতে হবে এই গোটা পাড়ার খাওয়ানোর ব্যাপারটা আছে এই আরকি এগুলো হম বলো সরস্বতী পুজো টায় এইজন্য সবাই ওয়াইট করে থাকে মানে সরস্বতী পুজো হলো একদিকে যেরকম বাগদেবীর আরাধনা আমরা করছি ঠিক কথা, but আমরা কিন্তু প্রেমেরটাও করে থাকি কতুল্য আমরা চোদ্দোই ফেব্রুয়ারি

তারপর ঘোরা তো সরস্বতী পুজোটা ঠিক মানে মনের মতো শুধু সেইদিনটার জন্য বইটি করে থাকা যে না কিছু একটা পাবো হয়তো কিছু হবে কেউ পেয়েও থাকে কেউ হারিয়েও থাকে, but enjoy করা যায় হ্যাঁ তোমরা যে decision নিয়েছো খুব ভালো নিয়েছো যেহেতু যেই ভাবে আমরা দুর্গা পূজো করে থাকি, লক্ষ্মী পূজো করে থাকি, কালী পুজো করে থাকি but সেইভাবে কিন্তু সরস্বতী পুজোটা হয় না, হ্যাঁ সরস্বতী পূজো হয় প্রত্যেকটা বাড়িতে হচ্ছে, প্রত্যেকটা club এই হচ্ছে just ছোটো খাটো করেই হয়ে থাকে আসলে ব্যাপারটা কী বলতো তুমি যে last কথাটা বললে না এটাই, এটার মধ্যেই প্রশ্ন উত্তর সব লুকিয়ে যে বাড়ি বাড়ি হয়ে থাকে সবার বাড়িতে সরস্বতী পুজো হয় না দুর্গা পুজো কালী পুজো সবার বাড়িতে হয়না সবাই panel এ সকাল থেকে চলে যেতে পারে, কিন্তু সরস্বতী পুজোতে কি সবাই পুরোহিত মশাইদের তো জানো মানে কাছা ধরে টানাটানি হয় ওইদিন কেউ কেউ hijack করে নিয়ে তুলে নিয়ে চলে যায় একজনের বাড়িতে পূজো করতে যাচ্ছে এটা, মজার এটা সত্যি যে দেখে থাকবে একজনের বাড়িতে পূজো করতে যাচ্ছে মাঝখান থেকে আরেকজন hijack করে তাকে নিয়ে নিজের বাড়িতে আগে আমারটা দেখিয়ে দিতে হবে, দাদু চলুন, দাদা চলুন এরকম করে হয়ে যায় তো তার জন্য, একটা পিছন থেকে পুরোহিত মশাই একসাথে কতগুলো করবে পাড়ায় পাড়ায় পুরোহিত মশাই এর সংখ্যা কম একজন কে অনেক করতে হয় তবে এর বাড়ির পুজো হলো তারপর আবার এ বসে আছে এর বাড়ি না করে করে তো শেষ জনকে ওই ডাক্তার চেম্বার রে গেলে যেরকম এক থেকে দশ, দশ নাম্বারে যেরকম অবস্থা খারাপ হয়ে যায় এখানে সেরকম শেষের দিকের লোকজন তার রাস্তায় বাধ্য হয়ে বেরিয়ে থাকে উপোস করে থাকতে হয়, তার মধ্যে যত পুজো করে নিয়ে ব্যাস ফ্রি তারপরে তুমি যাও এইবার,

কিন্তু এর মধ্যে প্যান্ডেল এর একটু enjoyment হচ্ছে চেষ্টা করা বাচ্চাদের একটু পড়াশোনা বা একটু ছোটো খাটো পড়াশোনা বাদ দিয়ে একটু কোনো প্রতিযোগিতার কে competition আয়োজন হচ্ছে মহিলা দের জন্য শঙ্খ বা ইয়ে এরকম একটা হচ্ছে বিকেল থেকে ছেলেদের জন্য এরকম কিছু হচ্ছে তো সব মিলিয়ে একটা অভিনব প্রয়াস, যাতে সবাই মিলে সারা দিনটা কে enjoyment হিসাবে রাখতে পারে, সারাদিন বলতে অবশ্যই সকাল দিকে না but নিজের বাড়ি সামলে তারপর যাতে আসা যায় সব maintain করে

খুব ভালো একটা প্রচেষ্টা নিয়েছো তোমরা এটাকে ইয়ে করবো না সেইজন্য আমি তোমাকে বল্লাম যে খবর তো আসছে খুব একটা বড়সড় ভাবে করছো but যে উদ্যোগ টা নিয়েছো আমি সত্যি, মানে ভালো বলবো এটা কে, যে এতো বড় একটা উদ্যোগ নিয়েছো সরস্বতী পূজোর জন্য normal কেউ নিয়ে থাকে না ছোটো খাটো করে একটা করে দেওয়া হয় আর এখন যা দিনকাল এসেছে তোমার লোকও হওয়ার পর থেকে budget এর দিক দিয়ে তো প্রায়ই, সবারই শেষ, ঠিক আছে, সেইভাবেই পুজোর করতেও হয়না ক্লাব গুলো তেও তুমি দেখছো দিনকে দিন মানে যেই ভাবে আগে পুজো করতো এখন just কী মানে করলে হবে করতে হবে কোনোভাবে একটাকে করে দাও হ্যাঁ তুমি একটু আগে যেটা বললে ভোগের কথা ভোগটাও কিন্তু কাটন হচ্ছে, ঠিকআছে? আগে যে পরিমানে ভোগ হতো এখন তুমি লক্ষ্য করে দেখবে সেটাও কম হচ্ছে কেনো কম হচ্ছে যেহেতু ডোনেশন হচ্ছে না কেউ দোনাতে করছেনা, আর তুমি বাড়ি বাড়ি চাঁদা বাড়ি বাড়ি চাঁদা কতো আর দেবে যদি source of income টা সেরকম না থাকে বন্ধ হয়ে থাকে কোথ থেকে দেবে বলো? তো সেইক্ষেত্রে এখন তুমি বলো আহ যেই জিনিসটা এখন হচ্ছে lockdown হওয়ার পর থেকে, gathering টা তো খুব কমই হচ্ছে মানুষ একসাথে তো সেরকম কিছু enjoy ও করতে পারছে না কিচ্ছু না বাট এই বছর তো তাও ঠিকঠাক আছে এখনও অব্দি তো কোনো কিছু বলেনি মজা করার দিন সবাই যেখানে ছোটো থেকে বড়, সবাই সেদিন মজা করে ভালো লাগে সেদিনটা জন্য বিট করে থাকে এতো দিন আর ঠাণ্ডা মানেই সরস্বতী পূজো যেই সরস্বতী পুজোটা তোমার পেরিয়ে যাবে তারপর থেকে তো গরমের মানে একটু একটু গরম আসবে মজা করার জন্য অনেক কিছু মনে পড়ে যায় ছোটো বেলার কথা স্কুলের কথা এখন তো আর কলেজ কিচ্ছু নেই বাট সেই দিনটা এলে মনে পড়ে যায় যে কী কী করতাম কী কী করেছি মানে কী কী হয়েছিলো তখন মনে পড়লে নিজের ই হাঁসি পায় আর সেই friend দের সাথে দেখা যদি হয়ে যায় তাহলে তো মানে কিছু বলার নেই আর সেটা নয় একটা বড় ব্যাপার কি বলতো এইযে দেখো এই একটা ইমোশন মানে একটা আবেগে খয়ে যাওয়া ছোটো বেলায় কি স্কুল এ থেকে বা কলেজ এ পড়েছি এই কতগুলো স্কুল এ যাওয়া ওর স্কুল এ যাওয়া খাওয়া খিচুড়ি খাওয়া কে, কে কত কটা জায়গা খিচুড়ি খেলো কে কটা জায়গায় ভোগ খেলো এটা নিয়ে একটা competition আমি পাঁচটা জায়গায় খেয়েছি আমি সাতটা জায়গায় খেয়েছি আমি তিনটে জায়গায় খেয়েছি আমি ওর স্কুল এ গেছি আর ছেলে মেয়েদের এটা আসলে তো যা মজা লাগে ছেলেরা আমরা যখন, স্কুল এ পড়তাম আমরা কী মানে girls স্কুল এ ঢুকতে পেরেছি আমরা কি মজা এই আমাদের বুক বাজিয়ে girls স্কুল এ ঢুকেছি আর সবচেয়ে বড় কথা নেমন্তন্নের আগে মজা মনে পড়ে যায় কে আমাদের junior মানে আগে কী হতো সব স্কুল তোমাদের হয়তো জানো যে senior একজন টিচার এর সাথে দু একজন senior আর সাথে জুনিয়র মানে seven eight এর,

seven eight এ girls স্কুল এ নেমন্তন্ন করতে যাচ্ছে গোটা section থেকে তিনটে section থেকে কোন ছেলেটার সৌভাগ্য যে সাথে যেতে পারবে ওঃ সেই তার কাছ থেকে ইয়ে আসার পর সবাই হামলে কিরে কটা মেয়ে দেখলি? কিরে কেমন? কেমন স্কুল টা কীরকম? ওটা কি আমাদের মতই মানে ওটা অন্য একটা গ্রহ থেকে যেন ঘুরে এলো ওফস এই মজাটা ওই শুধু ওটা নিয়ে মানে ওই topic টা নিয়ে কতদিন চলতো বলতো সেটা নিয়েই প্রায় সরস্বতী পুজো তিন চার মাস পেরিয়ে গেলেও সেটা কিন্তু আর stop হতোনা ঠিক আছে? কী কী হয়েছে কী কী করেছিলি কী কী দেখেছিলি সব কিছু তারপর সেই দিনটার জন্য ওফস ওফস প্রত্যেকটা স্কুল

এরা বাসায় কীসে ফোন নিয়ে বাসায় virtually পূজোয় স্কুলর group আছে আমি দেখেছি তো গতবারই দেখেছিলাম একটা whatsapp group এ পুজো হয়েছে ছবি স্কুল থেকে teacher কিছু একটা পাঠিয়ে দিল ছবি সব ছবি ছবি ওখানেই হয়ে গেল but আগে কি স্কুল আগে আমাদের ইয়ে খাওয়ানো হতো খিচুড়ি যে হত teacher ও থাকতেন student গিয়ে আমরা খেয়ে নিতাম এবার এখন তো সেই রকম ইয়ে নেই এখন কজন এখন ওরা হয়তো অনেক অনেক স্কুল ইয়ে হয় খিচুড়ি ভোগ ওগুলো খাওয়ানোর জন্য কে করে একটা time হয় ঠিকাছে? ওটা মজার লাগে কিন্তু তাও এখন সবাই একটু আত্ম কেন্দ্রিক হয়ে গেছে সব মোবাইল ভরতুল্য পূজো তো হয়না ভরতুল্য পূজো বলে কিছু হয়না তাও সেটা দেখতে গেলে আরকি আমরা কি সেসময়ে ভাবতাম এসব হতে পারে একটা সময়ে না আমরা একটা সময়ে কোনোদিন ভাবিই নি যে মানে যে ফোন থেকে পড়াশোনা করবে online এ ঠিক আছে? বা তুমি বাড়িতে বসে জব করবে বা তুমি online এর মাধ্যমে পড়বে কোনোকিছু course complete করবে কোনোদিন ভাবাই ছিলোনা কারোর কেউ কোনোদিন ভাবতেই পারেনি এটা সব possible করলো আমাদের করোনা বাবাজি আসার পর,

সেটাই সেটাই সেটাই সেটা তো অবশ্যই change এটা এটাতে বলার কিছু নেই এখানে এবার ওদের দেখলে আমাদের আমার আমাদের খারাপ লাগে আমাদের generation এ ওরা কি miss করছে ওরা জানেনা ওরা কি miss করছে খেলাধুলা থেকে শুরু করে মানে আমাদের মধ্যে মারপিট লড়ালড়ি সেগুলো এখন আমরা miss করি এক সময় আমাদের রাগ হতো আর নালিশ করে আমরা ইয়ে করতাম এখন সেইগুলো আমরা miss করি তো যাই হোক সরস্বতী পূজোর বলতে যেমন তো এটা সত্যি এই জিনিস গুলো মনে পড়ে আমাদের পাড়ায় তো নয় হবে কিন্তু তাবলে কি আমি পাড়ায় বসে থাকবো যেই যাই বলুক আমাকে বেরোতেই হবে ধরো পুরনো স্কুল গেলাম একবার একটু কলেজ ঘুরে এলাম বছরে দেখো আমাদের পক্ষে তো সম্ভব নয়

ওজন্য একটা দিন একটা দিনই আসে তারা হয়তো দেখে না করবেনা কিন্তু এখনি একটা দিনই তারা মন দিয়ে কথা বলবে পুজোর দিনটা তো এই একটা দিনই আমরা একটু গেলাম সাথে এখন তো জড় হলে তো আর ক্ষতি নেই একদম বুক ফুলিয়ে সবাইকে আলোচনা করানো দেখানো আলাপ করানো ওফস কী বলবো বাট সেই দিনটা যখন তুমি যাবে তখন তোমার ওই যে পেছনে ফেলে আসা এতগুলো বছরের স্মৃতিগুলো Flash back এ কিছু মিনিট এর মধ্যে তুমি দেখতে পেয়ে যাবে যে তুমি কী কী করেছিলে কী কী করনি কী কী করতে গিয়েছিলে তুমি ওখানে ঠিক আছে? সব কিছু সব কিছু আর যদি তোমার এই সময়ে যদি তোমার পুরনো কোনো teacher থেকে থাকে ওফস তাহলে তো মানে আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার তোতলায় বাট সত্যি miss করি এখনও অব্দি যখন এইযে সরস্বতী পুজোটা আসে এখন খারাপ লাগে কারন আগের মতো না enjoy করতে পারি না time দিতে পারি না যেতে পারি, কোনো কিছুই তো করতে পারিনা সময়ের অভাবে শুধু কারন তুমি সেই সময়টা পাচ্ছো না তোমাকে সেই সময়টা দেওয়া হচ্ছে না তুমি চাইলেও হয়তো তোমাকে ছুটি দিচ্ছে না এই একটা তখন শুধু online থেকে দেখে যাও facebook থেকে দেখে যাও আর কিচ্ছুনা আর যদি কোনো whatsapp এ friend করলো তাহলে সেটাই দেখতে হচ্ছে ওদের বাড়ির কেমন পুজো হয়েছে ওদের পাড়ায় কী পুজো হয়েছে এই, এটা নিয়ে মানে আহ এই জিনিসগুলো মানে কীরকম পৃথিবীটা ঘোরে মানে generation টা কীভাবে চোখের সামনে change হয়ে গেলো আমরা দেখলাম মানে পূজোর পূজোর মধ্যেও সেই generation এর change টা সেটা ইয়ে করা যাচ্ছে তো তোমার বলো আমার কথাই আমি শুধু বললাম তোমার বলো তোমার ওখানে তোমারও তো একটা পূজো হয় তোমার area এ তো সেটা কি হয় আমার area র যে পুজোটা তোমাকে বলবো এইখানে খুব একটা competition এর মধ্যে চলে তোমাকে competition এর মধ্যে এইজন্য বলছি budget এর ক্ষেত্রে না theme এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হয়ই ভীষণ ভাবে ঠিক আছে এইখানে তোমার কী বলোতো এইযে আমি বলবো যে পুরনো কিছু ছিল যারা তারা এখন new generation এ যারা club গুলো নিয়েছে ঠিকআছে যাদের উম আগে কম তারা handover যখন থেকে নিয়েছে তখন থেকে পুরোটাই change করে দিয়েছে পুরোটাই চান্যে করে রেখে দিয়েছে পুরো তুমি বুঝতে পারবেনা যে তুমি যদি সকাল থেকে বের হও রাত্রে অব্দি যতগুলো তুমি দেখবে একটার পর একটা new new চমক পাবে দেখতে মানে ছোটো খাটোর মধ্যে এতো সুন্দর করে থাকে যে তুমি ভাবনাও করতে পারোনা কল্পনাও করতে পারবে না যে হ্যাঁ এভাবেও হতে পারে খুব সুন্দর ভাবে করে হ্যাঁ সময় দিতে হয় but ওদের কাছে সময় আছে যেহেতু সেইজন্য তো এটাই তো আপসোস করিনা এখন আপসোস এইজন্য করিনা যে একটা সময় ছিলো আমরাও করেছি, ভীষণ ভাবে মজা করতাম ভীষণ ভাবে দেখাতাম যে fast কে হবে fast সেকেন্ড এর একটা complete চলতো আমাদের মধ্যে ঠিক আছে? তো সেই জিনিসটা এখন miss এখন যারা রয়েছে তারা করছে এক সময় মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে আবার যদি ওইগুলো করতে পারতাম দায়িত্ব তো নাও দায়িত্বটা তো নিশ্চয়ই তাদের

থাকবে shift time এর মধ্যেই তোমার সবকিছু কিন্তু complete করে নিতে হবে ঠিক আছে আর work from home এ কি ওরাও জানে বাড়িতেই তো আছে এখনি বললে এখনি করবে extra সময়টা তুমি যদি তুমি বলো যে আমি যদি,

পুরন করতে হবে অফিস এ থাকলে তো সেই নিয়মটা নেই তোমার সাতটা বাজলেও সাড়ে ছটা বাজলেও তোমার কাজ শেষ তোমাকে আর ওরাও জোর করতে পারবে না সবসময় আর বাড়িতে জানে তো বাড়িতে আছে system তো ও আছে ছেলেও জেগে আছে একটা message করে দিলেও কল করে দিলেও এক্ষুনি join করে যাবে করতেই হবে কিচ্ছু করার নেই এবার তুমি বলো recently যে আমি দুদিন আগেই বললাম যে আমার ছুটি লাগবে ঠিক আছে এই পুজোর জন্য মুখের ওপর direct বলে দিলো যে না ছুটি হবেনা এখন সেটাই এখন তো এইগুলো আছেই এই জিনিসগুলো তো বোঝার ব্যাপার রয়েছে যাইহোক তো এইগুলোর মধ্যেই যে ভালো জিনিস গুলো ভালো যে সরস্বতী পুজোটা আসছে তুমি আমি একটু ভালো করে মজা করতে পারবো তো এই জিনিসটা যদি কোলকাতা, কোলকাতার ওখানে এসছো সরস্বতী পুজর সময়ে? আহ কোলকাতা, কোলকাতা হ্যাঁ ছিলাম সরস্বতী পুজোর সময় হ্যাঁ সরস্বতী পুজোর সময় ছিলাম প্রায় আহ সরস্বতী পুজোর আহ দু বছর ওখানে দেখেছি বাকি সময় এসে গেছিলাম দু বছর হ্যাঁ

তুমি কোলকাতা এলে একটা খুব জিনিস মার কাব্যে যেটা খুব সবাই দেখতে পায় যে কলেজ গুলোর আশেপাশে বিকে ওয়ালা ছেলে পাওয়া যায় পেছনে মেয়ে তো থাকেই এইগুলো দেখে চলি তখন যে এরিয়া এ গিয়ে দেখবে ওখানে প্রচুর ছেলে দেখা যাচ্ছে বিকে নিয়ে ঘুরছে পাঞ্জাবির একটু হাতাটা গুড়িয়ে sunglass একটা বুকের সামনে সে চোখে পরুক না পরুক sunglass টা আদেও ভাঙ্গা কি না বুকের সামনে ঝোলানো থাকবে পেছোনে একজন, নারি বসে থাকবেন তো বুঝতে পারবে আশেপাশে কলেজ রয়েছে কোলকাতার যে shine তো অনেকে এরকম বাস এ উঠে এরকম ভাবেই নেমে যায় যে জানিস তো এখানে কোন একটা কলেজ আছে ঢুকে যায় ঠেকে এরকম হয় কলকাতায় এটা, তোমাদের ওখানে কি পরিস্থিতি আমি জানি না এখানেও same ভাই এখানেও same আমি তোমাকে কী বললাম যে সরস্বতী পুজোতে একটু অন্য ঠিক আছে সবাই but করে থাকে কারণ সেদিন তুমি কলেজ বল girls স্কুল বল তুমি ঢুকতে পারবে ঠিক আছে

এবার যদি তোমার ওখানে setting করা থাকে তাহলে তো আর কিছু বলার নেই যদি তোমার না থাকে যদি কোন friend থাকে কোন বান্ধবী থাকে সে তোমাকে setting করিয়ে দেবে এটা বাঙালির valentine day সাধে অকারণে তো বলা হয়নি এটাকে বলে আর অষ্টমীটাকেও এখন ইদানিং অনেকে বলছে বাঙালির দুটো valentine হয়ে গেছে কতুল্য অষ্টমী but actually কিন্তু এই সরস্বতী পুজো অষ্টমীটা main অঞ্জলি দেওয়ার জন্য চোখে চোখে ইশারা করার জন্য but এই যে পুরো যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি যেটা রয়েছে সেটা optional বাঙালির ক্ষেত্রে ওটা সেকেন্ড পরছে fast কিন্তু সরস্বতী পুরোটা

গেলে খুব ভালো ইয়ে হয় বেলুরটা তোমাদের ওখান থেকে কতখানি বেলুড়ের দিকে তো জানো দক্ষিণেশ্বর বেলুর এইসব area য় যদি কোন অসুবিধা নেই এইসব area য় খাওয়ার দাওয়া থেকে শুরু করে এখানে একটা ভালো আন্তরিকতার ইয়ে তৈরি হয় এত সুন্দর পরিবেশ গড়ে ওঠে না আমি তো অনেক বার একবার দুবার গেছিলাম বেলুড়ে দক্ষিণেশ্বর বেলুড় তো আমার খুব ভালো লেগেছে পরিবেশটা এত সুন্দর ভাবে পুজো আত্মোসফেররে টা পালন করে ওদের মানে পুজোতে গেলেই মানে ভক্তি করে উঠে যাবে তার মধ্যে মা গঙ্গা আছেন আবার দক্ষিণেশ্বর বেলুড়ের ভিটি টাই এমন জায়গায় যেখানে তা খুব ভালো লাগে আরকি জায়গাটা গেলে এই আর কি দেখো সব থেকে একটা simple একটা তোমাকে কথা বলি তোমার কাছে যদি partner থাকে ভাই সেদিনে তোমার সবকিছুই ভালো লাগবে এইবার ধরো তোমার কাছে কোনো partner নেই ঠিকাছে? তোমার friend র কাছে রয়েছে তোমাকে যেখানেই বসিয়ে দি তোমার কি ভালো লাগবে? মন কি তোমার মানবে বলো? সেটা তো অবশ্যই সেটা তো রয়েছে তাও একটা সময় অনেকেই আমরা যখন ওই যে initial বন্ধুরা মিলে যাচ্ছে আরকি চারটা দিন বললেই চলে গেল যদি একটু চেষ্টা করলে রাস্তাঘাটে ভালো করে মরিয়া চেষ্টা আরে ওটা তো সবথেকে বেশি মজা হোত তখন যখন আমরা

অনেক সময় কি হতো এক সপ্তাহ দুই সপ্তাহ পর দেখা গেল যে বন্ধুটা মানে নিজের বান্ধবীকে risk নিয়ে আমাদের সাথে মানে নিয়ে বেরোলো দেখা গেল এক সপ্তাহ পর ওর সাথে breakup ওই ওই দুদিনের মধ্যে মধ্যে বাকি যে কজনের সাথে সাথে ওর আলাপ হয়েছে তার একজনের সাথে এবার সে পড়ে পস্তাচ্ছে কেন নিয়ে বেরোলাম আমি ওর সাথে একা বেরোতাম কেন বন্ধুদের মাঝে ওকে নিয়ে বেরোলাম এই মজা

তো ছোটবেলা তখন অত আমাদের চাকরি বাকরি ছিল না এই কলেজ life এটা actually কলেজ life র ব্যাপার তখন সদ্যোজাত স্কুল পাস করে লোকে প্রেমে পড়ছে বাবার টাকা আছে gift দিচ্ছে টাকা না থাকলেও ওই ছোটখাটো বান্ধবীকে